এরপর আরও একটি জিনিস মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেটা এই পরম প্রাপ্তি মোক্ষ

কিন্তু, সব প্রচেষ্ঠাই সার্থকতা লাভ করতে পারে একমাত্র সুস্বাস্থ্যের মাধ্যমে তাহলে সবথেকে আগে পেতে হয় সুস্বাস্থ্য

অঙ্গীরা বৈশিষ্ট্য কাশ্যপ ভৃগু ম সাংখ্য নারদ মার্কেন্ডীয় শাইলেন শআ শান্ডীল্য

ম ভরদ্বাজ ভারগব মরিচী প্রমুখ ঋষিমুনিরা তাদের সাধনাবল নিরখ নিরিক্ষার সাহায্যে দীর্ঘকাল সাধনা করলেন

তারপর মানুষের মঙ্গলের জন্যে বিধান দিলেন ম তাদের সাধনালব্ধ উপলব্ধিতে বৃক্ষের গুনাগুন এবং সেগুলি কোথায় কীভাবে কাজ করে সেই উপায় বলেছেন

বৃক্ষ তো পরম উপকারী অকাতরে তার ঐশ্বর্য দিয়ে আমাদের রক্ষা করে চলেছে

জলবায়ু নিয়ন্ত্রণ ভুমিক্ষয় রোধ প্রভৃতি বহু বিধি ক্ষেত্রে নিয়ন্ত্রক সে নিয়ন্ত্রকও সে গৃহী থেকে সাধু সাধারণ বাসগৃহেও রাজপ্রসাদ থেকে সাধুর পণ্য কুটির বা আশ্রমেও গাছপালার সুভাসু প্রভাব লক্ষ্য করা যায়

নানানদিক অবস্থানরত বিভিন্ন গাছ মানুষের জীবনে নানা প্রভাব বিস্তার করে বোলে শাস্ত্র মনে করেন

ম যুগাবতার শ্রীরামকৃষ্ণ বলেছেন উত্তরে কলাগাছ দক্ষিণে পুঁই এএকলা কালো বিড়াল কীকরবি তুই

অর্থাৎ গৃহের উত্তরে কলাগাছ

ধর্ম সাধনার বাঁধা মুক্ত হয়ে সিদ্ধিলাভের ক্ষেত্রেও গাছের ভূমিকা আছে বলে মনে করা হয়

অশ্বস্থ বেল আমলকি প্রভৃতি গাছের তলায় সাধক সিদ্ধিলাভের জন্যে তপস্যা করেন

যেমন গৌতম বুদ্ধ শ্রীরামকৃষ্ণ

পঞ্চবটির তলায় সাধনা সম্বন্ধে একটি মতানুসারে পঞ্চবৃক্ষ এক এক রকম

বট অস্বস্থ আম পাকুড় ও ডুমুর, হলো

আ আবার কোনো শাস্ত্র মতে বটে অস্বস্থ নিম আমলকি ও বেল গাছ হলো পঞ্চবটী

গাছের ধর্মীয় মহাত্মা নিয়ে ঠাকুর ও শ্রীরাম

ঠাকুর রাত্রে জঙ্গলে গিয়ে কী করেন তা জানার জন্যে ভাগ্নে হৃদয়ের মনে প্রশ্ন উদয় হলো একদিন ঠাকুরের পিছনে পিছনে যাবে বলে ঠিক করেও গেল না

ঠাকুরকে ভয় দেখানোর চেষ্টা করেও বিফল হলেন অগাত্যু পরেরদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন জঙ্গলের ভিতরে রাত্রে যাইয়া কী করো বলো দেখি

ঠাকুর বলেন ঐস্থান একটা আমলকি গাছ আছে তাহার তলায় বসিয়া ধ্যান করি শাস্ত্র বলে আমলকি গাছের তলায় যে যাহা কামনা করিয়া ধ্যান করে তাহা তাতেই সিদ্ধি হয়

শ্রীরামকৃষ্ণর লীলা প্রসঙ্গ বেদের চক্ষু সরূপ জ্যোতিষশাস্ত্র ও গাছের সম্পর্কে কথা বলা হয়েছে

আদিত্যদি নবগ্ৰহ ও এবং আশ্বিনী প্রভৃতি সাতাশটি নক্ষত্রের সঙ্গে বিশেষ কিছু গাছের সম্পর্ক আছে

ঐসব গাছ বিশেষ গাছগুলিকে আরাধনার মাধ্যমে সংলিষ্ঠ গ্ৰহ নক্ষত্র

শান্তির বিধান ও শাস শাস্ত্র করেছে

সাতাশটি গাছের অধিপতি হলেন সাতাশটি নক্ষত্র সাতাশটি অধিপতি দেবতা এবং আদিত্যদি নবগ্ৰহ

কেতুগ্ৰহের তিনটি নক্ষত্র আশ্বিনী মঘা ও মূলা এদের প্রীয় বৃক্ষ যথাক্রমে বশা বট রাল

এদের প্রীয় বৃক্ষ ফলশা ঢাকা ঢাক ও বঞ্জুল

এদের প্রীয় বৃক্ষ ডুমুর প পল্ক এবং ফলশা দেবতারা হলেন অগ্নি অজন্মা ও বিশ্বদেব

খাওয়া-দাওয়া শেষ

খাওয়া-দাওয়া এখন তো সন্ধ্যার বেলায় Evening hour সন্ধ্যের খাবার আটটার সময় চলে এসেছে খাওয়া-দাওয়া ব্যাপার তো অনেক আগেই হয়ে গেছে

সময় সময়ের ব্যাপার কোনদিন বাইরে থেকে আনি mood এর ওপরে কোনদিন বাইরে থেকে আনি কোনদিন ঘরেই বানাই

হুম আমি শুনছিলাম তুমি নাকি টলিগঞ্জেই থাকো

নিউ আলিপুর আমার মা আ আ আমার মাসির বাড়িও ওখানে

আচ্ছা আর আমার petrol pump আর মহাবীর তলার মধ্যিখানে আমার বাড়ি

হ্যাঁ মানে petrol pump আর মহাবীর তলা

মানে ঐ চেতলা bridge -এর ওদিকে নাকি ম মানে আআ petrol pump -এর একটু আগে আছে মানে টলিগঞ্জের দিকে

টলিগঞ্জে যেতে আ

মহাবীর তলার দিকেই বেশি আমার কাছা পরে কাছাকাছি পরে আর কি

আমার বাড়ি ওখা এখানেই মানে চিনতে পারবে হয়তো মান্না খাবার মানে ই টালিগঞ্জ থেকে ডানদিকে নিলে মামার বাড়ি আসে

আরে Lake fly over -এর ওপর চার রাস্তার মোড় আছে

এখন ওই এখন আমি digital marketing করছি job করছি Plus llb preparation নিচ্ছি entrance হয় একটা তো ওটার preparation নিচ্ছি

আচ্ছা আচ্ছা বাঃ ভালো ও তুমি কি করো

husband Korean ply -এর কা কাজ করে

বাড়িতে আমার শো আমার শাশুড়ি আছেন আমার ভাসুর আছেন আমি আছি আমার husband আমার বোন আর আমার ছেলে

হুম দায়িত্ব তালে অনেক নিতে হয়

হ্যাঁ বল বলতে গেলে দায়িত্ব আমারই কেন কি আমি একমাত্র বউ

অনেক চাপ বউদেরই main main বেশি কাজ সব বলে হ্যাঁ বর বর বরের থেকে এখন বেশি বউদের অনেক বেশি responsibility চাপ থাকে ছেলেকে দেখো

মানে বাচাকে দেখো সব ছেলেকে দেখো আবার রান্না করো এই করো সেই করো আবা BREATHE